এই জায়গাটা একটা মেট্রোসিটি -র মতো লাগছে যেখানে অনেক বড় রাস্তা এবং বিভিন্ন গাড়ি আমরা দেখছি চার চাকার বিভিন্ন গাড়ি দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন দোকান আমরা দেখতে পাচ্ছি।

ডিপার্টমেন্ট অফ হেলথ এই বিল্ডিং -টি ভারত সরকারের এবং এটা যথেষ্ট একটা ইম্পোর্ট একটা বিল্ডিং ইম্পোর্ট একটা কেন্দ্র আমরা বলতে পারি ।

এটি একটি পার্ক আমরা লক্ষ্য করতে পারছি এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা মূর্তি যেটা হচ্ছে লেনিনের মূর্তি--

এটা আমরা হোন্ডাই শোরুম আমার লক্ষ্য করতে পাচ্ছি হোন্ডাই আমরা জানি একটা অ্যা গাড়ি তৈরি করে হোন্ডা কোম্পানি তো তাদের এটা শোরুম টু হুলাই ফোর হুইলার সবই এখানে হয় তো পাওয়া যায় এ শোরুম থেকে।

এবং যেখানে একটা টেন্ট এর মতো লক্ষ্য করতে পারছি মানে অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি র জন্য মানুষ হয়ত আসেন এবং টেন্ট এ আশ্রয় নেন তারা।

এটা একটা সম্পূর্ণটা আড়ৎ। ফলের মানে বিভিন্ন শাক সবজির আড়ৎ বলে মনে হচ্ছে। যাতে যেখানে আমরা বিভিন্ন রকম তরমুজ লক্ষ্য করতে পারছি।

এটি সম্ভবত একটা লাইব্রেরি তার ভেতরের অংশটা আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন আলমারি রয়েছে তাতে বিভিন্ন বই সাজান--

এবং এটা ইমপর্টেন্ট একটা কলেজ সিটি কলেজ যেখান থেকে অনেক ছাত্র ছাত্রী কৃতি ছাত্র ছাত্রী এখানে ভর্তি হয় তারা এখান থেকে পাশ করে বেরিয়ে নানারকম পেশার সাথে যুক্ত থাকেন।